তারিয়াগুলির ভিতর অনেকগুলি বক্স দেখতে পাচ্ছি বক্সের রঙ কালো রঙ্গের দেখতে পাচ্ছি।

আমি এহানে একটি গর দ্যাখতে পাচ্চি গরের উপরে একটি ছাদও দ্যাখতে পাচ্চি এবং দুইটি ফ্যান ও দ্যাখতে পা--

আমি এখানে একটি গর দেখতে পাচ্চি।

ঘরটির ভিতর অনেকগুলি থারিয়াও দেখতে পাচ্ছি।

আমি এহানে একটি দুকান গর দ্যাখতে পাচ্চি দুকান গরে অনেকগুলি পুসও দ্যাখতে পাচ্চি এ্যাবং একটি ফ্রিজ -ও দ্যাখতে পা --

এবং দুইটি পর্দা দ্যাখতে পাইছি ঘরের বিতর কার্পেটও দ্যাখতে পাচ্ছি।